ছবিতে গৌতম বুদ্ধের একটি মন্দির দেখা যাচ্ছে.

কাজকর্মর সমাধান করতে ছুটে আসেন.

আগরতলা শহরের পাশে অবস্থিত একটি জায়গা যা খয়েরপুর নামে প্রসিদ্ধ.

ধন্য মানিক্যের আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল .

এই ছবিতে একটি আশ্রম দেখা যাচ্ছে.

প্রসাধনী সামগ্রী ইত্যাদির দোকান দেখা যাচ্ছে .

সেকের কোট রেলস্টেশন এটি.

প্রথমে ছুটির দিন যখন ক্লাসরুমে কেউই নেই.

আর ওই গাছটিকে মানুষ তাদের নানা বিজ্ঞপ্তিতে ভরিয়ে রেখেছে।

ছোট ছোট বাচ্চারা খেলায় মত্ত .

ছবিতে ত্রিপুরা স্টেট রাইফেল অর্থাৎ টি_এস_আর সেকেন্ড ব্যাটেলিয়নে অবস্থিত শিব মন্দিরটি দে-দেখা যাচ্ছে.

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এ_টি_এম .

দেখেই বোঝা যাচ্ছে আশেপাশে একটি সুন্দর পর্যটন কেন্দ্র আছে যেখানে পর্যটকরা তাদের সময় কাটাতে আসেন.

খ্রিস্টান ধর্মা লম্বীদের জন্য এটা একটা বড় উৎসব.

একটি জাতীয় সড়ক যার পাশে অবস্থিত একটি ছোট্ট কাপড়ের দুকান।

গৌতম বুদ্ধের মূর্তিটি দেখলে মনে হচ্ছে এটি খুব সযত্নে তৈরি করা হয়েছে.

সেখানে এগুলি নামিয়ে আবার কিছু সামগ্রী নিয়ে তাদের রাজ্যে ফিরে যান .